করা এরপর পরে দিয়ে আমরা এইখানের লগে আরেকটা সিঁড়িও দেখতে পাইতাসি সিঁড়ির নীচে একটা চেয়ার আছে চেয়ার এর মধ্যে রং টং লাইগ্যা রইসে তার --

প্রথমত আমরা দেখতে পাইতেছি একটা সুইমিং পুল সুইমিং পুলে এ মানুষ আছে দুইজন নীচে জলের --

এদিকে লাইট আসে আবার এই গ্লাস এর মইদ্যে অনেক রকমের ছুট ছু --

বাইরে দিয়া আসে এবং মতন উপরে কার্টুন আসে এরপর--

নতুন আয়না লাগানি আসে আয়নার লগে জলের বোতল এর মধ্যে স্প্রে লাগানি আসে দুইটা আবার দুই ব্রাশ এর মতন আসে।

তারপরে দুই একটা টি_ভি দেখা যাইতাসে তারপর দিয়া লাইট -ও দেখা যাইতাসে অ্যা তারপর দিয়া ভগবান --

প্রথমত আমরা একানে একটা বেনারের মতন দেখতাসি।

এই সোটো সোটো গাস জঙ্গল আবার নীচেও পাতর আসে পাতাওলা গাস আসে আবার ওইদিকে আমরা অনেকগুলা ক্ষেত দেখতে পাইতা--

তো মত আমরা এইখানে একটা সুইমিং পুল এর মতন দেখতে পাইতেসি জল --

তার ঠিক উপরে অনেকগুলা মোবিল দেখতে পাইতাসি আমরা তারপরে দেখি নিসি টিভিও আসে।

আর উফর দিয়ে আর এদিকে অনেকগুলা বক্স বক্স এর কালার আসে তারপরে সাদা আসে এরপরে --

এইখানে প্রথমত অনেকগুলা সোফা আসে তার লগে চেয়ারও আসে অ অনেকগুলা মানুষ আসে।

এদিকে জলের বোতল আসে তারপর একদম উপরে এ_সি আসে এ_সি -র পর এদিকে চশমা অনেক --

এর মতোন এখানে মূর্তির লগে লাগায় রাখসে তার লগে এখানে কলম আসে।

ফতোর মধ্যে আমরা দেখতে পাইতেছি সামনে একটা চেয়ার আসে ।

অনেকগুলা মানুষ দেখতে পাইতাসি আমরা অনেকগুলা মানুষ এখানে --